মন্দিরের চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

দূরের প্লাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ।

চারচালার নিচে কয়েকটি বাস দাড়িয়ে রয়েছে।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। সামনে মাটির রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে কিছু সাইকেল বাইক চাচ্ছে-এ।

আশেপাশে বেশ কয়েকটি দোকান দেখা যাচ্ছে। একটি দোকানে একজন ব্যক্তি বসে রয়েচে-এ।

খুব ঘন বোন জঙ্গল রয়েছে।

প্রতিদিন এই অঞ্চলে প্রচুর মানুষ এই বোন দেখতে আসে।

একজন ছেলে চেয়ার -এর ওপরে উঠে ফুল লাগাচ্ছে ।

সামনে বেশ কিছু ছেলে দাঁড়িয়ে রয়েছে।

কিছু বিজ্ঞাপনের হোডিং দেখা যাচ্ছে।

এখানে একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছে। একটি স্টেজ সাজানো হয়েছে। চারিদিকে অনেক ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে।

এখানে একটি ইটের বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সামনে।

এখানে একটি পোস্ট অফিস দেখা যাচ্ছে পোস্ট অফিস -টি খুবই বড়।

পোস্ট অফিসের বাইরে একটি পোস্ট বক্স দেখা যাচ্ছে-এ গেটের সামনে এক জোড়া জুতা খোলা রয়েচে-এ।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্ট টি খুবই বড়।

চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি স্টেশন দেখা যাচ্ছে স্টেশনটি বিশাল বড় স্টেশনে লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছে।

কিছু ছেলে গল্প করছে।

নিচে অনেকগুলি ডাস্টবিন দেখা যাচ্ছে-এ।

সিলিং -এ অনেক আলো জ্বলছে ।

একটি ফুচকার দোকানের সামনে দুজন মহিলাকে দেখা যাচ্ছে সামনে রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে চলেছে।

ভিড়ের ফাঁকে একজন মেয়েকে দেখা যাচ্ছে।

অনেক তাজা মাছ রয়েছে দুজন ব্যক্তি বসে রয়েছে এই জন্য এর হাতে পাইপ রয়েছে।

একটি প্লাস্টিক -এর চেয়ার টেবিল রয়েছে দূরে। কিছু প্লাস্টিক -এর চেয়ার জড়ো করা রয়েছে। সামনে একজন মহিলাকে দেখা যাচ্ছে।

চার পাশে অনেক বেলুন দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলছে স্কুটি বাইক চলছে। অনেক মানুষ পায়ে হেঁটে যাচ্ছে। বড় বড় বাস ও রয়েছে।

একটি মেয়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে রয়েছে। একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে কিছু টোটো বাইক চলছে।

এখানে কয়েকটি আবাসন দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে আবাসনের বিস্তার এই আবাসনে প্রচুর মানুষ বাস করে আবাসনে এ.সি. মেশিন লাগানো আছে কিছু ডিস এন্টেনা দেখা যাচ্ছে।

একটি বাইক -এর সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে রাস্তা দিয়ে কিছু মানুষ হেটে চলেছে। সামনে এক--

এখানে একটি বিশাল বড় মাঠ দেখা যাচ্ছে মাঠে কিছু ছেলেরা খেলছে একটি ছেলে বসে রয়েছে। দূরে বিশাল বড় একটা আটচালা দেখা যাচ্ছে সেখানে অনেক বসার জায়গা রয়েছে।

এখানে একটি বাচ্চাদের পার্ক দেখা যাচ্ছে পার্ক -টি খুবই সুন্দর পার্ক -এ অনেক ধরনের দোলা রয়েছে একটি দোলনাতে একটি বাচ্চা চড়চে।

সামনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। একটি স্লিপ দেখা যাচ্ছে। চারপাশে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। কিছু ল্যাম্প পোস্ট রয়েছে।

সামনে একটি বাইক দুটি সাইকেল দাঁড় করানো রয়েছে একজন মহিলার দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে মন্দিরটি খুবই পুরনো খুবই সুন্দর দেখতে মন্দিরের গেট -এর মাথায় কিছু দেবতাদের ছবি দেওয়া রয়েছে।

এই মন্দিরে প্রতিদিন প্রচুর মানুষরা আসে।

এখানে একটি বিশাল বড় মাঠ দেখা যাচ্ছে মাঠে এই মুহূর্তে কিছু ছেলেরা খেলছে আশেপাশে কিছু ছেলে দাঁড়িয়ে রয়েছে। একটি সাইকেল -এব় উপর দুজন ছেলে বসে রয়েছে আরো দূরে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড় জমেছে।

এখানে একটি নার্সিংহোম দেখা যাচ্ছে নার্সিংহোম টি বেশ বড় এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত নার্সিংহোম -এ দেখা যাচ্ছে--

এ.সি. মেশিন লাগানো রয়েছে সামনে একটি গেট রয়েছে একটি সিঁড়িও দেখা যাচ্ছে আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে কিছু ছোট ছোট ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে।

এখানে একটি এটা বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ওপারে একটি--

একজন ব্যক্তিও রয়েছে তার পাশে বসে-এ।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে। মাঠে এই মুহূর্তে খেলা চলছে।

এটা কি জামা কাপড়ের দোকান। দোকানটি খুবই বড় এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে কিছু জামার ছিটও রয়েছে এখানকার জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দেয়ালে দুটি সি.সি.টি.ভি. দেখা যাচ্ছে সিলিং -এ ফ্যান দেখা যাচ্ছে।

একটি বাড়িও দেখা যাচ্ছে দূরে-এ।

সামনে একটি ছোটখাটো বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি খুবই সুন্দর দেখতে। বাড়ির সামনে রাস্তার ওপর কিছু গাছের পাতা পড়ে রয়েছে।

সরষে গাছে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে-এ।

দুটি বিস্কুটের বয়াম রয়েছে তাতে বিভিন্ন রকমারি বিস্কুট রয়েছে সামনে তিনটি জলের বোতল দেখা যাচ্ছে কাচের গ্লাস স্টিল -এর গ্লাস রয়েছে ।

মাটিতেও কিছু জামাকাপড় দেখা যাচ্ছে।

মেঝেতে একটি খবরের কাগজ পড়ে রয়েছে।

একটি নার্সিংহোম দেখা যাচ্ছে এটি মাতৃমঙ্গল নার্সিংহোম নার্সিংহোম -টি খুবই বড় এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত নার্সিংহোম -এর সামনে একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে কিছু বাইক দাঁড় করানো রয়চে।

আশেপাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে। নার্সিং হোমের পাশে একটি বিল্ডিং দেখা যা--

সামনে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করছে ।